এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি মিশরের ছ ছবি। মিশরের না মানে হচ্ছে আমাদের এরা থিম টা করেছে তো খুবই সুন্দর করেছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি স্ক্রাইরোপের ছবি | তো এই ছবি আমি দেখছি খুব সুন্দর লাগছে এবং এটা আমি চড়েওছি | ঘুরতে গিয়ে আমি স্ক্রাইডরোপ চড়তে খুব ভীষণ মজা লাগে এবং খুবই ভালো লাগে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি বড় বিল্ডিং এবং সামনে রা-গ- গাড়ির ছবি আছে রাস্তার উপরে গাড়ি আছে গাছপালা খুবই সুন্দর ।

তো আমি এমনি স্ট্যাচু দেখতে আমার খুবই সুন্দর লাগে। রাস্তা ঘাট টা খুবই নিরিবিলি এবং ফাঁকা রাস্তা আমার খুবই সুন্দর লাগে।